এখানে আমি একটি অনেক বড়ো বাড়ি দেখতে পাচ্ছি যে বাড়িটিতে একটি দরজা এবং অনেক গুলি জানালা আছে এবং প্রবেশ পথের বাইরে অনেকগুলি দু চাকার বাহন রাখা আছে।

এখানে আমি একটি অনেক বড়ো মঞ্চ দেখতে পাচ্ছি | যেখানে অনেক গুলি মানুষ দাঁড়িয়ে আছে অনেক ছোট ছোট শিশুরা বসে আছে সেখানে | একটি অনেক বড়ো সিঁড়ি আছে সেখানে।